হ্যাঁ সেটাও ঠিক আছে। তার পর আমাকে আবার বলছিলো জানিস তো তোর একটা তো জীবন বীমা হলো তোর একটা তোর medical run হবে medical insurance করতে বলছিলো গাড়ির জন্য বলছিলো insurance করতে। গাড়ির জন্য? হ্যাঁ মানে বলছিলো যে ধর আমি যদি insurance টা করে নিই। তাহলে কি হবে ভবিষ্যতে যদি আমি কোনো গাড়ি কিনলাম বা bike কিনলাম বা scooter কিনলাম, তাহলে কি আমার সেটা insurance করা থাকলে আমার যদি গাড়িটা কিছু ক্ষতি হয় বা কিছু তাহলে নাকি শুনেছি যে তারা নতুন কিছু নতুন মনে হয় গাড়ি দেয় না নতুন করে কিছু টাকা পয়সা তারা add করিয়ে আমাদের সেই জিনিস গুলোকে ঠিক করিয়ে দেয়। হ্যাঁ সেটা ভালো এবার গাড়ি ফাড়ি accident বা কিছু হয়েছে তখন এটা নতুন ভাবে ওটা মানে ওই, ওই গাড়িটাই যায় repairing হয়ে আসে company থেকে। আমি তো জানি না সেই জন্য আমি বুঝতে পারি না ওইগুলো ব্যাপারটা সেইজন্য ওটা ভাবলাম যে না করাটাই ভালো। তারপর তো medical insurance এর জন্য তো বলছিল।

Medical insurance বুঝলি তো medical insurance টা জানিস তুই কি জিনিস?

যে medical insurance টা আবার কি বলছিলো ধর মাসে মাসে কিছু কিছু টাকা নেবে ওরা ওটা জোগাড় করবে ওরা মানে ওটা bank এ জমা হবে। তো ওটা ভবিষ্যতে যদি কারোর দুর্ঘটনা ঘটে যায় বাড়িতে বা কিছু হয়। তাহলে নাকি যে তারা সেই টাকাটা থেকে কিছু মানে ধর আমি যদি দশ হাজার টাকা আমি জমা করেছি insurance এর ক্ষেত্রে তো আমার ওইটার মধ্যে দশ হাজারটা থেকে আমার যেইখানে খরচা হবে কুড়ি হাজার টাকা তো আমার আট হাজার টাকাতে হয়ে যাবে insurance এর টাকাটা থেকে। ও মানে যেটা insurance মানে দুর্ঘটনা মানে কি জ্বর জ্বালা হলেও কোনো ব্যাপার না মানে বড়ো বড়ো operation হলেও বা এই accident হলো এরকম ব্যাপার নাকি? হ্যাঁ মানে ছোটো খাটো নয় ধর তোর এই সর্দি জ্বর হলো তুই কাশি হচ্ছে বা তোর ঠান্ডা লেগেছে সেই সব মানে বড়ো যদি ধর তোর কোনো দিন বলতে হয় না কোনো দিন হোক কিন্তু তোর যদি দুর্ঘটনায় accident হয়ে গেলো বা তোর কিছু ধর কোনো operation হবে সেই সবের ক্ষেত্রে আর কি

বড়ো বড়ো ওই যেইগুলো বেশি টাকা লাগে সেইগুলো। যেমন swasthya sati card এ তোর ধর সরকার টাকা দিচ্ছে আমাদেরকে পাঁচ লাখ টাকা করে। তো কি হয় ওটা তো সরকার থেকে আসছে ওইটাতে আমাদের কোনো এক পয়সা লাগছে না।

ও বুঝতে পরলাম দেখ ভেবে কি ভাবছিস করবি নাকি?

কিন্তু বাবা বলছিলো যে medical insurance টাই করতে। Medical এবার পয়সারও ব্যাপার আছে দেখ medical দেখছি কোনটা করলে ঠিক হবে সেটা বাবা বুঝবে তো তোকে আমি আমি তোকে যেটা বলবো বলবো আমি bank এ বললাম তোর ব্যাপারটাও তো বললো যে তোকেও চলে আসতে ওইসব গুলো করে নিতে account ফ্যাকাউন্স খুলে নিতে ও account তো মানে account document লাগবে বললি তো নাকি? তোকে তো বললামই যে কি কি document লাগে বললাম না এক্ষুনি ভুলে গেলি এক্ষুনি? ও ঠিক আছে মনে পরেছে মনে পরেছে। বল

আমি তো বলছিলাম যে তাহলে তুই এক কাজ করিস তোর কি photo passport size photo আছে এখনকার recent photo আছে তো না পুরানো photo আছে? Recent photo বলতে আমার সেই পুরাতন photo গুলো আছে recent লাগবে নাকি এখনকার? হ্যাঁ রে recent photo নিচ্ছে আমার তো আবার কি বলবো যা অসুবিধা হয়ে গিয়েছিলো না তোকে বলতেই ভুলে গেছি কি হয়েছিল জানিস আমার, হ্যাঁ আমার না পুরোনো photo ছিল

নিয়ে বলছে যে আপনার এই পুরোনো photo তে তো হবে না। আপনার মুখের সঙ্গে মিল খাচ্ছে না। এই ওই বলছে না হবে না আপনার ওই account খোলা হবে না দিয়ে বাবা বললো যে ঠিক আছে আমরা এক্ষুনি recent photo তুলে নিয়ে আসছি। নিয়ে resent photo তুলে নিয়ে এসে তারপর জানিস তো

ও কত ঝামেলা হয়েছিল তাহলে মানে ভীষণ ঝামেলা করে দিয়েছে তারপর মানে আমি তো ধর সই করি একটু মানে একটু টানা লেখা আমার তুই তো দেখেছিস আমার হাতে লেখাটা একদম টানা টানা তো আমি ওরকম টানা টানা, টানা টানা সই করে দিয়েছি তো বলছে যে এরকম করলে হবে না। আপনাকে নতুন করে আবার ভালো করে form fill up করতে হবে। হ্যাঁ ওটা normally নেবে নাকি? হ্যাঁ রে একদম normal যেরকম normal লেখে না সেরকম করে লিখতে হবে যাতে কি ভবিষ্যতে আমরা যদি কোনো time bank থেকে টাকা তুলতে আসি বা আমাদের কিছু দরকার পরে কোনো কাগজ পত্রতে তাহলে কি আমরা সেরকম sign করতে পারি।

তোর রঙিন ছবি লাগবে সাদা কালো ছবি লাগবে না। ও জায়গায় আমার একটা করেছিল সাদা কালো লেগেছে এখন না হয় রঙিন নিচ্ছে নাকি? হ্যাঁ তোর কেন বলতো দেখছি যে না কি বললো যে pass বইতে আমাদের ছবি থাকবে সেই জন্য তো pass বইতে ছবি থাকলে তো এবার ধর কালো সাদা করে দিলে কেমন লাগবে না তাই জন্য ওরা বললো যে আমরা রঙিন ছবিই নেবো আপনার pass বইটায় একটা ছবি থাকবে ও মানে ওই মধ্যে ওই stamp টা লাগিয়ে দেবে। হ্যাঁ ওটাতে ওরা stamp মেরে stamp মেরে দেবে। তারপর তুই সমস্ত কিছু যা কিছু করার ওর মধ্যে করতে পারবি। হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো আর তোর বাড়ি থেকে bank টা কত দূর? আমার তো ওই বাড়ি থেকে তো ধর ওই তো আমাদের বাড়ির সামনে যে মিষ্টির দোকানটা আছে তা ওই মিষ্টির দোকানটার পাশেই ও ভালোই হলো তো ওখান থেকে টাকাটা তুলে নিবি তোর সুবিধা হবে। সেটাই টাকা তুলবো। দাঁড়া এখন টাকা তো পাই আগে তারপর না টাকা তুলবো। হ্যাঁ সেটাই ব্যাপার আর তো সেই add করে নিবি ATM দেরি হবে উম কি বললি? ATM টা তো সঙ্গে সঙ্গে দেয় না দু তিন দিন time নিয়ে নিয়েছে নাকি? বানিয়ে দিয়েছে মানে আমাকে শুধু কি বলতো একটা জিনিসই দিয়েছে আমাকে আমার account এর number টা শুধু দিয়েছে মানে bank এর যে account হয় সেই account এর number টা দিয়েছে। বলেছে যদি আপনি টাকা পয়সা রাখতে চান বা কিছু করতে চান তাহলে আপনি এই account টা দিয়ে দেবেন। account number টা আর আপনার আর একটা ওই যে কি বলে IFSC code হয় না সেই IFSC code টা দিয়েছে pass বই এখনো আসেনি। হ্যাঁ ওটাই, ওইটাই তো main IFSC code টাই এখন লাগবে যে কোনো টাকা পাঠালে IFSC code টাও লাগে account number টা লাগে তাহলে যে কোনো জায়গায় টাকাটা পাঠাতে হয় হ্যাঁ তো আমাকে ওই দুটোই দিলো বললো যে এ যদি আপনি এখন urgently যদি টাকা রাখতে চান বা আপনার college এ লাগে scholarship এর জন্য তাই জন্য আমাকে বললো যে আহ ওই account number আর IFSC code টা আপনি শুধু লিখিয়ে দেবেন শুধু আপনার সব কিছু details ওর মধ্যেই add হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ IFSC code টা দেবে আর ওই check বইটা নিয়ে তো লাভ নাই। না না check বই নেবো না check বই নিয়ে কি করবো বল মাসে, বছরে বছরে দুশো পঁচাশি টাকা করে কাটবে বললো। দুশো পঁচাশি করে মাসে মাসে কাটবে না বছরে? বছরে বছরে কাটবে মাসে মাসে বললাম তাহলে ভুল বলেছি। বছরে তোর দুশো পঁচাশি টাকা করে কাটবে। তোর ATM এর charge কাটবে আর তোর কি বলে ওটাকে check বই এর charge কাটবে। ATM এর charge কাটে? হ্যাঁ ATM এর charge কাটে বাবা তুই কি জানিস না ATM এর charge কাটে ওই অত কাটে আমি জানতাম না কিছু বেশি কাটছে।

তো আমাকে বললো যে আমি union bank এর ATM card টা যদি ধর SBI তে করলে use করলাম টাকা withdrawal করার জন্য বা তোর HDFC তে withdrawal করলাম। তো কি বলে যে যদি আমি ওইটার limit পাঁচ বারই থাকে বা পাঁচ বারের বেশি যদি আমি ধর ওই union bank এর card টা অন্য কোনো bank এ যদি use করি তাহলে নাকি ওই বলে যে প্রত্যেকবার টাকা তোলার time এও টাকা কাটবে। ও মানে বলতে চাইছিস তুই মাসে মাসে থাকবে না বছরে একবার পাঁচবার তুলতে পারবো অন্য এ তে না প্রত্যেক মাসের কথা বলছি আমি তোকে প্রত্যেক মাসে ধর এই তোর এটা february মাস চলছে ঠিক তো?

পেয়ে গেছিস তুই নিশ্চই যেটা হারিয়ে গিয়েছিলো বলে?

পাঁচবার যে কোনো অন্য অন্য bank এ use করবি তো তোর কোনো extra টাকা কাটবে না।

ও মানে পাঁচবারের বেশি বল বল কিন্তু পাঁচবারের বেশি যদি করতে যাবি তাহলে তোর দশ টাকা করে না বারো টাকা করে minus করবে টাকা। এই account থেকেই? হ্যাঁ account থেকেই কিন্তু তুই যদি আবার SBI মানে state bank মানে SBI এরই তোর ATM থেকে তুলবি তাহলে কিন্তু টাকা কাটবে না। ও নিজের bank থেকে

হ্যাঁ হ্যাঁ অন্যান্য bank এর পাঁচবারের limit থাকে আর এই bank এ তোর SBI এর তো ধর তোর তো তোর limit থাকবেই।

হ্যাঁ এদের একটা limit আছে। তা যে বলছিলাম তো তুই তো ATM card তো করলি তা ওখানে কি বললো কত টাকা তুলতে পারবি ATM card এ? হ্যাঁ ঠিক বলেছিস মানে ভালো question করেছিস। তো বললো আমাকে যে ধর আমার তো debit card normal account করেছি আমি তো সে রকম অত hi-fi করিনি আমি তো আমাকে বললো যে তুমি ATM card এ last কুড়ি হাজার টাকার মতোন তুলতে পারবে তার বেশি তুলতে পারবে না। মানে কুড়ি হাজার টাকা তোলার পর যদি আমি bank এ আসি ধরো ওই ধরো ATM দিয়ে কুড়ি হাজার টাকা থেকে নিয়ে আবার যদি bank এ তুলতে আসি সেখানে হবে না কি? না আমি ATM ATM card থেকে ATM machine এ আমি কুড়ি হাজার টাকা মতোন last তুলতে পারবো আর যদি আমার খুব বেশি দরকার আমাকে bank এ আসতে হবে।

না না তোলা হবে বললো যে তোলা হবে না তোলা হবে না কিন্তু তোমার পাঁচবারের বেশি যদি limit হয়ে যায় তাহলে তোমার extra charge কাটবে। extra charge কাটবে আর ও যদি extra, extra যদি বেশি পয়সা তুলতে চাই তাহলে এমনি bank এ আসতে হবে। হ্যাঁ তোকে যদি সে রকম তার বেশি যদি তুলতে তাহলে তোকে bank এ যেতে হবে। এই ব্যাপার ভালো সুবিধাটা খুব ভালো করেছে ATM টা খুব সুবিধা করেছে তাই না আগে ধর আমরা account টা করার পর যদি একশো টাকা তুলতে যেতাম তো আমরা line দিতাম বুঝলি। প্রচুর line থাকতো মানুষের এত ভিড় এবার ভিড় পেতাম না রাত লেগে যেত সন্ধ্যা লেগে যেত। ATM টা করার পর খুব মানুষের সুবিধা হয়েছে যখন ইচ্ছে টাকা তুলে দিয়েছে এখন তো bank এ যায় না। আরে না এখনো ভিড় চরম ভিড় bank এ তো আমি তো গিয়েছিলাম বাবার সঙ্গে দেখে মনে হচ্ছে যেন কি যে মারা মারি লেগে যাবে। এখন তো ধর তোর Bank গুলোতে কি বলার ওইটাকে aadhaar card ঠিক করা হচ্ছে। তো ওই bank এর মধ্যে নিয়ে দেখছি সব মারামারি করছে। হ্যাঁ ওই aadhaar card টা নিয়েই সমস্যা। aadhaar card bank এ করে দিয়েছে বলে তো সব এবার aadhaar card টা যদি আলাদা ভাবে করে দেয় তো সেই bank এ আর ভিড়টা থাকবে না। আর মানুষের সুবিধা হবে। এবার জিনিস একটা কথা ভাব যদি ATM card টা যদি না থাকতো মানুষ যদি bank এ যদি টাকা তুলতে হতো কি অবস্থা হতো? হ্যাঁ সেটা তো ঠিকই কিন্তু আর একটা কথা মাথায় রেখে aadhaar card, aadhaar card কিন্তু ভালো ভাবে তৈরী করে নিয়ে যাস কেন bank account এর সঙ্গে aadhaar card কে এখন link করাতেই হচ্ছে না খুব অসুবিধে হ্যাঁ link করা হয়েছে এতটা আমার তো রেখা দিয়েই ধর কিছু টাকা তুলতে হতো আর তো bank ছিল ATM card ছিল না সেই জন্য, আগে ছিল। তখন রেখা মিলতো না খুব ঝামেলা বরে বরে আঙুল টাকে জলে ডুবিয়ে এইভাবে রেখা তুলে তুলতাম টাকা। সুবিধা, অসুবিধা হতো এখন তো আবার ATM ফেটিএম চলে এসছে এখন শুধু আঙুলের ছাপ বা কি কোনো অসুবিধা হয় না।

কোনো এদিক ওদিক এ করবি না আর যাতে মুখে চোখে দেখিস একটু দাগ টাগ ঠিক থাকলে একটু ঠিকঠাক করেনিস। আর ছবিটা আমার passport size এখানে কত by কত লাগবে?

কত by কত মানে ছবির তো একটা এ থাকে তো ওদের কত size? ওইটা তুই বলবি গিয়ে ছবির দোকানে বলবি আমার passport size লাগবে bank এ লাগবে form film up এর জন্য ওরাই বানিয়ে দেবে।

কি বললি? দু copy ছবি দিলে হবে না বেশি লাগছে? তুই বেশি করেই করে রেখে নিবি না তাহলে কি হবে যে তোর ভবিষ্যতে পরবর্তী কালে তোর অন্যান্য কোনো কাজেও যদি ছবি লাগে তাহলে তুই সেই ছবিটা নিতে পারবি। একদম ঠিকই বলেছিস ছবি তুললে তোর রেখে দিলেই ভালো কেন না ছবি তো আমারই তোলা থাকছে কিছু না কিছু কাজে লাগবে। Extra করে রেখে দিই আমি যে কোনো জিনিস extra করে রেখে দিই এই তোর জেরক্স গুলো হোক বা কিছু হোক মানে aadhaar card এমন একটা জিনিস তোর প্রত্যেকটা কিছু না কিছুতে কাজে লাগবে। aadhaar card ভোটের কার্ড রেশন কার্ড বা এই গুলো। ছবিটা এখন রেখে দিচ্ছি কম করে কেন না, এখন আবার update চাইছে । সেই এক মাস পর লাগলে না তখন এই ছবিটা আর হয় না আবার নতুন ধরো recent ছবি লাগছে। ছবিটার ক্ষেত্রে আমি একটু কম করবো। আরে না না ছবির এখন সে রকম হবে না তুই শুধু একটা জিনিসের খেয়াল রাখবি তোর যদি মুখে চোখের পাশে বা ঠোঁটের পাশে বা নাকের কাছে কোনো কিছু দাগ বা কাটাকুটির দাগ থাকে তাহলে বলবি যাতে মুছে না দিক। কেন বলতো? ওটাই আমাদের পরে মানে পরবর্তী কালে ওটাতেই আমরা পরিচয় হয় আমাদের যে হ্যাঁ এটা আমাদেরই ছবি। তুই যদি ধর কোনো account হারিয়ে যায় বা কিছু তোর কিছু অসুবিধা হয় তুই তো গিয়ে বলতে পারবি যে আপনি এই account টা check করুন আমার ছবিতে দেখতে পাবেন আমার কানের কাছে একটা দাগ আছে বা ঠোঁটের কাছে একটা কাটা দাগ আছে সেই জন্য বুঝেছিস? ও বুঝতে পেরেছি তো ঠিকই আছে শুনলাম ভালোই হলো তো account টা তৈরী করে দেবো তো কবে যাবো কালকেই গেলে হয় না কি? হ্যাঁ হ্যাঁ তুই কালকেই সকাল সকাল দিকে চলে যাস আমি বলে দিয়েছি তোকে আমি ওই phone number টা দিয়ে দেবো কাকুটার তুই কথা বলেনিস কেমন

হ্যাঁ হ্যাঁ রাখছি আমি তুই মনে করে সব নিয়ে যাস। হ্যাঁ ঠিক আছে